অফিস টিতে অনেক কর্মী কাজ করে। এটি রানিগঞ্জে অবস্থিত। আঠেরোশো ছিয়াত্তর সালে এটি স্থাপিত হয়েছিল।

ছে। এটি একটি সরকারি অফিস ।

এই অনুষ্ঠানে অনেক মানুষজন নিমন্ত্রিত হয়েছে।

একটা বাক্স দেখা যাচ্ছে। অনেক জিনিসপত্র রয়েছে। অনেক লোকজনকে দেখা যাচ্ছে। বসার চেয়ার দেখা যাচ্ছে।

এখানে একটি অনুষ্ঠান উপলক্ষে খাওয়া দাবার আয়োজন করা হয়েছে। খুব সুন্দর ভাবে প্যান্ডেল করা হয়েছে। অনেক চেয়ার টেবিল রয়েছে।

চারিদিকে বলুন দিয়ে সাজানো হয়েছে। ফ্যান দেখা যাচ্ছে। কিছু মানুষজন দাঁড়িয়ে রয়েছে কেউ বা বসে রয়েছে। এই অনুষ্ঠানে অনেক লো লোকজন নিমন্ত্রিত হয়েছে।

এখানে একটি বড় রাস্তা দেখা যাচ্ছে। রাস্তা দিয়ে অটো টোটো প্রাইভেট কার টাটা সুমো গাড়ি প্রচুর বাইক চলছে ।

আশপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে। একটি বড় মিনার দেখা যাচ্ছে। মিনারটিতে একটি ঘড়ি রয়েছে। চারিদিকে আলো জ্বলছে। সন্ধেবেলায় একটি রাস্তার ছবি ফুটে উঠেছে।

আঠা বিভিন্ন জিনিসপত্র রয়েছে। একজন সিস্টার দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে। দূরে একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে। একটি চেয়ার দেখা যাচ্ছে। মাটিতে কিছু পাতা পড়ে রয়েছে।

তার সামনে গান্ধীজির একটি স্ট্যাচু দেখা যাচ্ছে। স্ট্যাচু - টি খুবই সুন্দর। তার চারপাশে ল্যাম্প পোস্ট রয়েছে ছোট ছোট। একটি বড় ল্যাম্প পোস্ট - ও রয়েছে।

এখানে দেখা যাচ্ছে যে একটা ব্রিজ তৈরির কাজ চলছে। ব্রিজ - টি বিশাল এলাকা জুড়ে ব্রিজ -টি তৈরি করা হচ্ছে। এই ব্রিজ দিয়ে ভবিষতে অনেক গাড়ি ঘোড়া চলাফেরা করবে।

এখানে একটি জলাশয় দেখা যাচ্ছে। জলাশয়টি অনেক ছোট এবং জলাশয়ের ওপর।

এখানে আসেপাসে একটি পার্ক রয়েছে। এখানে প্রতিদিন অনেক বাচ্চারা খেলতে আসে।

এখানে একটি ফোয়ারা দেখা যাচ্ছে। ফোয়ারাটি খুবই সুন্দর দেখতে লাগছে। ফোয়ারার চার ধরে ছোট ছোট গাছ দেখা যাচ্ছে।

এ টি এম - এর পাশে আরেকটি দোকান দেখা যাচ্ছে সেটি এখন বন্ধ রয়েছে। এ টি এম -এর বাইরে একটি রিকশা ভ্যান দুটি মোটরসাইকেল দাঁড় করানো রয়েছে।

এখানে একটি কারখানা দেখা যাচ্ছে। একটি আটচালার মধ্যে কারখানাটি অবস্থিত। এখানে অনেক মালপত্র পড়ে রয়েছে।

মাটির চারপাশে অনেক গাছপালা হয়ে রয়েছে। খুবই সুন্দর দেখতে লাগছে।

সামনে দেয়ালে আয়না দেখা যাচ্ছে। আয়নার সামনে জলের বোতল স্প্রে আরো বিভিন্ন জিনিসপত্র রয়েছে।

এখানে একটি হসপিটাল দেখা যাচ্ছে। হসপিটাল টি খুবই বড়। এখানে উন্নত যন্ত্রপাতি উন্নত প্রযুক্তিতে চিকিৎসা করা হয়।

আশপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে। খুবই সুন্দর দেখতে লাগছে।

প্রচুর বাচ্চা মানুষেরা ঘুরতে আসে। আ কিছু বড় মানুষেরাও আসে। চারপাশে অনেক বড় বড় গাছপালাও দেখা যাচ্ছে।

এখানে একটি প্রোগ্রাম হচ্ছে। সেই স্টেজ সাজানো হয়েছে। একজন মহিলা বক্তিতা দিচ্ছে। বেশ কিছু ছোট ছোট বাচ্চারা বসে রয়েছে। একটি মেয়ে ডান্স কস্টিউম পরে হেঁটে যাচ্ছে।

এটি একটি জিম সেন্টার । জিম সেন্টার - টি খুবই বড়। সামনে বেশ কিছু ডাম্বেল দেখা যাচ্ছে। একটি ছেলে জিম করছে। কিছু জলের বোতল দেখা যাচ্ছে।

আঃ দোকানের পাশে একটি গেট দেখা যাচ্ছে। গেট -টি এখন বন্ধ রয়েছে। দোকানের সামনে একটি রাস্তা ও রয়েছে।